গেল যখন তো Finally সবারই বলতে গেলে আমারও Covid এর Symptom দেখা গেছে। কিন্তু অতটাও আমাকে Attack করতে পারিনি। আমার মায়ের খুব শরীর

সেই কারণে আমার মাএর শরীরটা বাবার থেকে বেশি খারাপ হয়েছিল । বাবা যেটা সহ্য করে নিতে পারে শরীর খারাপ হলে আমার মা সেটা সহ্য করতে পারে না। তো তার জন্য আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল। তো খাবারের মধ্যে কি বলতো একদমই Rich জাতীয় কোনো খাবার খেতে বারন করেছিল। তেল কম বা মানে সিদ্ধ Type এর খাবার খেতে বলেছিলো আর বলেছিলো Healthy খাবার খেতে তো Fruit খাওয়া হয়েছিল যেমন Almond তারপর কাজু এসব আ Dry fruitsখাওয়া হয়েছিল। আ ঔষুধ যেইগুলো Covid যেন না হয় সেই ঔষুধ গুলো আমরা খেয়েছিলাম। পরেও আবার Covid হয়ে গেছিলো আমার মাএর ।আমার মানে কিছু কিছু Symptom ছিল । কিন্তু অতটাও শরীর খারাপ করতে পারে নি আমার আর খাবার মানে মোটামোটি ওরকমই খাওয়া হয়েছিল। এছাড়া তারপর তো এক মাস পর সব ঠিকই হয়ে গেলো তারপর Test করানোর পর দেখলাম যে Negative এসেছে। তোর বাড়িতে covid এর সময় কিরকম অবস্থা ছিল রে? আরে আমাদের বাড়িতে Covid এর সময় সেরকম ভাবে কারোর Covid মানে দেখানোর পর ধরা পরে নি। কিন্তু Symptoms গুলো কিছু কিছু ছিল যেরকম আমার বাবার Problem হচ্ছিলো খুব জ্বর ছিল। First আমার বাবার হয় তারপর আমার বাবা যাই খেত কোনো Test পেতো না Taste পেতো না গন্ধ পেতো না তো Test করার পর কোনো কিছু আসে নি Negative ই এসেছে সব তো বাবা তারপর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায় তারপরে হয় আমার এবার আমার জ্বর হলে তো খুব Problem হয় আমার মোটামোটি একদম সব

Pressure low হয়ে গেছিলো মাথা প্রচন্ড ঘুরতো মানে আমি ঠিক মতো দাঁড়াতে পারতাম না। এতো পরিমানে Weak হয়ে গেছিলাম তো তারপর Doctor দেখলাম অনেক Medicine দিয়েছিলো। Medicine গুলো Intake করার পরে মোটামোটি তারপর ঠিক হলো। কিন্তু তারপর আমার মায়ের বোনের হলো বোনের হওয়ার পরে তো ওরা মোটামোটি Vitamin C জাতীয় জিনিস গুলো খেতে বলছিলো না যে ওটা খেলে একটু কম হবে বা ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো যেমন লেবু তেবু ওসব ওদের খাওয়ানো হলো খাওয়ানোর পরে মোটামোটি ওরা ঠিক হলো। হওয়ার পরে এখন মোটামোটি সব ঠিক আছে। তো তোর মায়ের আমি শুনছিলাম এই কিছুদন ধরে নাকি খুব শরীর টা খারাপ ছিল কি problem হচ্ছিলো নাকি খুব আমি শুনলাম তোর মা এখন ভালো আছে? হ্যা মায়ের খুব Acidity এর Problem আছে তো Acidity হয়ে গেলে মানে কি বলতো? মানে মোটামোটি তো আমাদের বাড়িতে Rich খাবার হয় তার জন্য তো আমার Figur টা

খুব পরিমানে Acid হয়ে যায় Acid হয়ে গেলে খুব বাড়াবাড়ি মানে মাথা ব্যথা শরীর ব্যথা এরকম মানে বমিও হয় মাঝে মাঝে তো এইটা খুব আমার মায়ের লেগেই থাকে মানে যতক্ষণ না ঔষুধ খাচ্ছে মানে Proper ঠিক ঠাক ভাবে থাকছে দু তিন দিন ওরকম acidity হয়ে গেলে আমার মা দু তিন দিন পুরো শরীর খারাপ থাকবে একদম উঠতেই পারবে না এরকম অবস্থা থাকে। তার মধ্যে তো মানে বাড়িতে family তে মানে সবারই Sugar আছে এরকম তো Up down করেই তো সব মিলিয়েই মোটামোটি ঠিকই আছে। কিন্তু তাও আমাদের Family তে এতো শরীর খারাপ কারোর Nerve এর Problem কারোর Sugar কারোর Pressure মানে লেগেই আছে এরকম। আরে তোদের তো Pressure Sugar এসব এর Problem আমাদের বাড়িতে সবার চোখের Problem যার ই দেখো চোখের Power বেড়ে গেছে চোখের এই Problem হচ্ছে সেই Problem হচ্ছে। এই Recently আমি চোখ দেখিয়ে এসেছি নিজে তো আমাকে বললো তোমার Plus Power বেড়ে গেছে। চশমা নাও তারপর কিছু কিছু Check up করলো ওখানে Doctor দেখলো বললো যে তুমি যেহেতু সবসময় Phone নিয়ে দেখছো এই করছো মানে সারাক্ষন একটানা TV বোলো Phone বোলো এসব দেখছো তো তার জন্য blue pad এর চশমা use করো আমাকে একটা liquid দিয়েছে। Dropper সেগুলো চোখে দেওয়ার জন্য বলেছে তিন বেলা তুই ভাব এরকম Problem গুলো তোর Family তে শুধু ওটা আর আমার বাড়িতে সবার চোখের Problem আর চোখের Problem সবারই মোটামোটি চোখের Problem আছে কারণ আমরা এখন যে পরিমানে Phone , Laptop , Computer দেখি তো আমাদের চোখের Problem হওয়াটাই স্বাভাবিক না তো সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে বলতে গেলে আমরা আট নয় ঘন্টা তো Phone ই দেখি মানে কিছু করছি Phone দেখছি। মানে একটু Off পেলেই Phone টা হাতে Office এ কাজ করছি করার

চোখ টাকে আমরা কখনো relax করতে দিই না সবসময়ই Phone না হলে laptop নাহলে Computer এরকম করতে করতেই চোখের Power বেড়ে যাচ্ছে। আমারও চোখের Problem আছে কদিন আগে তো আমার তোকে হয়তো বলা হয়ে ওঠেনি Phone ও করি নি না এইজন্যে আমার Pressure বেড়ে গিয়ে চোখে Blood চলে এসেছিলো। অত্যাধিক Pressure বেড়ে গেছে Doctor দেখলাম বললো যে Pressure বেড়ে গিয়ে চোখে Blood এসেছে তো তখন মানে ডাক্তার বললো Weight এর জন্য অনেক সময় Pressure বেড়ে যায় বা খুব চিন্তা করলে ডাক্তার বললো তুমি কি চিন্তা করো তার জন্যে? কোনো চিন্তা করি না তাও হয় তো গরমে বা কোনো কারণে চোখে Pressure চলে এসেছে তো এখন ঠিক ঠাক ই আছি কিন্তু চোখে মনে হয় Power টা বেড়েছে কারণ দেখতে মানে Mobile বা Laptop , Computer দেখলে না মাথা ব্যথা করে তো আমাকেও ভাবছি এবার চোখটা দেখাতে হবে Doctor বলেছিলো যে blood টা সরে গেলে যেন Doctor দেখিয়ে নেওয়া জন্যে যে Power বেড়েছে কিনা তো আমাকে আর মানে

তাহলে Check up টা করিয়ে নে একটু সময় করে নাহলে আরো বেশি problem হবে না যখন চোখের পাওয়ার চোখের power টা আরো বেশি হয়ে যায় তখন তোকে একটা মোটা Glass এর বেশ চশমা নিতে হবে তখন তোকে Aunty Aunty লাগবে দেখতে তো ওটা করার থেকে ভালো না যে তুই আগে গিয়ে দেখিয়ে নে হ্যা দেখাবো ভাবছি এখন এই Work from home করছি এর মধ্যেই যাবো ভাবছি আ Doctor টা দেখিয়ে নেবো দেখিয়ে আবার তোর মতো চশমা নিয়ে নিতে হয় আমাকে আমার চশমা পড়তে একদম ভালো লাগে না। কিছু হওয়ার আগে দেখিয়ে নে দেখিয়ে নিয়ে যদি ঔষুধে কাজ শেষ হয় তো ভালো আর নাহলে তো আছেই চশমা কিছু করার নেই।

কথায় কথায় একটু বেশি জল ঘাটলে ঠান্ডা লেগে যাবে কিছু একটা হয়ে যাবে এরকম medicine তো নিতেই হয় শরীর এতটা পরিমানে Weak হয়ে যায় যে আমি কিছুই করতে পারি না last এ আমাকে সব কিছু Office থেকে ছুটি নিতে হয়

আর এখন তো মানে একটু ঘাম হলে একটু ঠান্ডা জল খেলে মা তো আমার মা তো বলেই দিয়েছে ঠান্ডা জল একদম খাওয়া যাবে না খেলেই আমার গলা বসে যায় নাহলে মানে সর্দি কাশি আর আমার কাশি হলে সহজে কমবে না মানে । এতো বাজে কাশি হয় মানে আমার চোটে যেন সবার হয়ে যাবে এরকম একটা ব্যাপার এই recently আমাদের Office এরকম হয়েছে মানে আমরা যে Room টাতে বসি। সেই Room এ সবার মানে জ্বর সর্দি কাশি এরকম Last তে সবাইকে তো Work from home দিতে হলো এরকম একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো আর এখন তো মানে কত রোগ মানে নতুন নতুন এমন এমন এমন রোগ আসছে তার সাথে লড়ার মতো ক্ষমতাই মনে হয়

ভেজাল যা খাচ্ছি সবই ভেজাল খাচ্ছি তাই জন্য আমার এ শরীরে সহ্য ক্ষমতা সব চলে গেছে আগের মানুষের যে সহ্য ক্ষমতা ছিল যে খেলে মানে আগে যতটা মানুষ রোগকে প্রতিরোধ করতে পারতো তখন এখন আমরা একদমই পারি ই না বলতে গেলে মানুষের আগের মানুষের রোগ ছিল ই না এখন মানুষ যতটা না শরীর খারাপ যাকেই জিজ্ঞাসা করবি কেমন আছিস কে বলবে আমার পায়ে ব্যাথা নাহলে কোমরে ব্যাথা হাতে ব্যাথা আমার acidity কিছু না কিছু রোগ নিয়ে সবাই ঘুরছে মানে এখন শুধু রোগ যাকেই জিজ্ঞাসা করিস সবারই রোগ

সবার এই Problem টা চুল পরে যাচ্ছে আমার Weight বেড়ে যাচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি। টাকলা হয়ে যাচ্ছি সবার এরকম Same problem

হ্যাঁ একদমই ভালো নয় বলতে গেলে কি আর করা যাবে এইগুলোই খেয়ে তো বাঁচতে হবে না ।তো ঠিক আছে অনেক্ষন তো কথা হলো তো এবার রাখছি রে

ঠিক আছে পরে Phone করিস পরে আবার কথা হবে।

আমার নাম প্রিয়া মণ্ডল।

তো Retail হচ্ছে এমন একটা এখনকার দিনে এমন একটা ব্যবস্থা যেটা আমাদেরকে স্বনির্ভর করতে ভীষণভাবে সাহায্য করে ভীষণভাবে আ সাহায্য করে। তো দেখা এখন যেমন দেখা যায় যখন Online Processing গুলো Amazon Flipkart তো এরা যেভাবে Business করে নিজেদেরকে দাঁড় করিয়েছে সে রকম ভাবে আমরাও নিজের বাড়িতে থেকে Facebook WhatsApp এর মাধ্যমে আমরা নিজেদেরকে এই Retailing এর মাধ্যমে কেনা বেচার মাধ্যমে

even আমাদের প্রত্যেকের Life এ এটা ভীষণভাবে আ দরকার যে আমরা কোনও কিছু product কেনা বেচার মাধ্যমেও নিজেদেরকে এখানে প্রতিষ্ঠা করতে পারি।

এই তো আল্লাহামদুল্লিয়া, আপনার কি অবস্থা ? কি করেন আপনি ? আর বলো না, বসে বসে movie review দেখি আমার কাজই হচ্ছে এটা সারাক্ষন শুধু movie review দেখা, movie তো তেমন একটা দেখি না, review দেখে দেখে তারপরে exclamation শুনে শুনেই করি। তুমি দেখোনি গো review rate গুলা ? ঠিক কোনটার কথা বলছেন ? এই যে recently blacker i think sure

মানে কয়েকদিন আগে একটা promotion video দেখছি। হ্যাঁ হ্যাঁ ওই যে রাজসনা vlog এ দেখছিলাম আরেকদিন শুভ আসছিলো সেটার কথা বলছেন?

হ্যাঁ দেখলাম আমিও এগুলোই দেখতেছি বসে বসে, যে বাংলাদেশ আসলেই অনেকটা এগিয়ে গিয়েছে এখন শুধু আরোবিংশ অভিনয় দিয়ে গেলেই হয় আর কি ? হ্যাঁ সেটাই, দেখতে পাচ্ছি বাংলাদেশে মানে ইদানিং, অনেক উন্নতি হয়ছে। এবার সেটা acting বলেন storyline বলেন কিংবা ভালো cinematography সবকিছুতেই অনেক ভালো এগোচ্ছে যেটা দেখে আসলে ভালোই লাগে। আর বর্তমানে এসব দেখে আসলে বাংলার film এর প্রতি বা বাংলার cinema র জগতের প্রতি দর্শকদের আবার আস্থা ফিরবে। এমন যদি করতে পারে তাহলে ধীরে ধীরে আবারো ভালো করবে, কি বলেন ? হ্যাঁ সেটিই বাংলাদেশ আ আমি সত্যি কথাতে আমি যখন হওয়া ছবি টা যখন প্রথম দেখি না আমি আসলে, প্রথম দেখি আমি নিজেই তব্দা খেয়ে গেছি। এক কোথায় মানে

এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই plus point খুবই plus point এখন তুমি কি বলো ? actually ওই যে যে main character টা নায়িকার যে character টা ওটা নিয়ে কথা আসলে না বললেই নয় এক তো, আহ মানে natural acting তারপরে তারযে চোখের expression গুলা ছিল সব মিলে অসাধারণ ভাবে তাই একদম তার চোখের ভাষা পুরোপুরি তার যে চরিত্রটাকে পড়তেছিল সেটিই অসাধারণ লাগছে মানে director বলেন বা পরিচালক বলেন খুব সুন্দরভাবে সেটাকে দর্শকদের কাছে পৌঁছাতে পারছে।

just তার body language তার চোখ দিয়েই সে অভিনয় করে ফেলতেছে মানে কোনো dialogue নাই কিছু নাই, মানে সে সবার নজর কারতেছে just তার চোখ দিয়ে, তার body language দিয়ে মানে ভাবা যায় তুমি বলো?

যদি এমন character এতো অনবদ্দ্ব ভাবে যদি সবাই সব cinema তে থাকতো, তাহলে কিন্তু আসলেই বাংলাদেশের cinema দেখে বা যেকোনো একটা content দেখে দর্শকরা মজা পাইতো আগের মতো আবার, interest জাগত বাংলা cinema র প্রতি যদিও মাঝখান দিয়ে খুবই বাজে একটা সময় যাচ্ছিলো বাংলা cinema র দর্শকরা ছিল না, কেও বাংলা cinema হ্যাঁ সেটাই কেউ কোন আগ্রহ পাচ্ছিল না বাংলা cinema দেখার কারণ ওই সময়টাতে আসলেই না ছিল কোন, আহ গল্পের মধ্যে ওইরকম জোর বা অভিনয় বলেন সবই এক ধাঁচের love story movie গুলো হচ্ছিল, তাই দর্শকরা ওরকম আগ্রহ নিয়ে হয় নাই, এখনও পর্যন্ত hall এ ঐরকম দর্শক যাচ্ছে না তবে যেভাবে বাংলদেশ এগোচ্ছে আমার মনে হয় আবার মানুষ hall এ ফিরবে। আপনার কি সেটিইতো মানে, তুমি দেখো মানে বাংলাদেশে আমরা যখন আর একটু মানে ধরো আমরা যখন college এ ছিলাম বা school এ ছিলাম তখন, তখন ভাল্লাগতো ঠিক আছে তখন family র drama এটা সেটা দেখে একটু ভালোই লাগতো কিন্তু তখন আসলে বুজতাম না তখন মনে হয়তো বিনোদন তো পাচ্ছিই চলি না দেখি না সমস্যা কি আমাদের শুক্রবারে এই school বন্ধ দিল শুক্রুবারে আমর privet নেই কিছু নেই movie দেখতাম কিন্তু এখন এসে বুঝতেছি যে actually movie টা কি বা movie তে অভিনয় টা কি তখন তো অভিনয় যে যেভাবে পারছে করসে সেটাই তো অভিনয় অভিনয়ই লাগছে আসলে এটা নিয়ে কথা বলা ঠিক না কিন্তু মাজখানে তো যে দুর্দশা আসলে আপু মাঝখানের কথাটাই তো বললাম আর একটা বিষয় কিন্তু আমাদের মানতেই হবে মানে যেটা আমাদের সব নেট গুলার মধ্যে বিনোদনও কিন্তু আমাদের life এ একটা খুব বড় ভূমিকা পালন করে আসলে আমাদের daily life বলেন

হতে পারে সেটা ঘুরাফেরা বা এ ধরনের এই ধরনের আহ এইধরণের TV shows বা ছবিগুলো দেখে ভালো একটা time কাটানো যেতে পারে এখন সেই বিনোদনের source টা যদি আমাদের ওইরকম না হয়। তাহলে কিন্তু আমাদের mood ভালো হওয়ার থেকে বেশি খারাপি হয়ে যার একঘেয়েমি যে কোন জিনিস করতে করতে দেখা যায় যে আমাদের mind set টাও ওইরকম হয়ে যায় আর আমাদের ওই জিনিসটা প্রতি interest তো থাকেই না। উল্টো মানে আমরা আর ওই জিনিসের প্রতি next time করার কোন আগ্রহ পায় না যেটা আমাদের যে পূর্বের ছবি গুলার কথা নিয়েই ধরেন আপনি মানুষ একটু তা স্বাভাবিক জীবন চলাচল থেকে মুক্তি পাবার জন্য যেত।

এটা বলা দরকার কিন্তু বাংলাদেশে জিনিসটা মানে খুব সামান্য কিছু নাটক সিনেমায় এগুলার মধ্যে পাওয়া যায় content আসলে পাওয়া যাই তুমি বলো কোথাও আছে একদমই না আগে তো মাঝখানে time টাতে তো অনেক খারাপ সময় ছিল বাংলা সিনেমার জন্য content বলতে কোন কিছুই ছিল না just কয়েকটা গান আর একটা কোন রকম গল্প দিয়ে মনে হয়েছে তো যে ছবি হলেই হল। সেটিই নাচানাচি কুদাকুদি এগুলেরি তারা বিনোদন হিসাবে নিয়ে নিয়সে আসলে তো তা না আমরা এখন বুঝি আমরা যে এখন ছবিগুলা দেখি নাটকগুলা দেখি web series গুলি দেখি web series web series গুলা তো দেখোই। এগুলা তো আর এগুলা তো আমরা ঘরে বসেই দেখি হয়তো আমরা large scale এর ছবিগুলা আমরা দেখতে পারি না তবে আমার বাংলাদেশের একটা জিনিস নিয়ে একটু খারাপ লাগে সেটা হচ্ছে মানে বাইরের যে large scale এর ছবি গুলা হয় সেগুলা বাংলাদেশের সরাসরি যেমন কেজিএফ বলো chapter two এটা তো কেমন high scale এর ছবি টা তো ছবি এটা তো জানোই movie টা বুঝতেছি যে actually movie টা কি বা বাহিরের মানে hall এ hall এ দেখার তো একটা মজাই আলাদা, এই ছবিগুলো দেখতেই হয় hall এ যেগুলা আমাদের ঘরে বসে দেখতে হয় তো এগুলা দেখা আর web series দেখা তো এই দুইটার মধ্যে তফাৎ টা কই রইলো? আমরা web series নিয়েও কথা বলতে লাগছিলাম যে web series টা তো দেখসো তো সবার এক একটা ফাটা হু web series অপপু আসলে, ইদানিং ছবির থেকে বেশি web series গুলো অসাধারণ ভাবে আসছে যেটা আসলেই ভালো লাগে যে web series এর story এমনই হওয়া উচিত film এর film maker রাও যদি web series গুলা দেখে তাহলে তারাও অনেক কিছু শিখতে পারবে যে একটা film আসলে এমন হওয়া উচিত যেমনটা আমাদেরকে ওয়েবসার web series গুলো দিচ্ছে যদি এমন ভাবে ওরাও কাজ করত তাহলে ঠিকই ছবিগুলো ফাটাফাটি হইত কিন্তু অভিনয়ে তুমি মানে ত্রুটি ধরতে পারবনা সহজে সহজে মানে আমি বলিএকদম সবাই নিখুঁত ভাবে অভিনয় করে but তুমি ত্রুটি পাবা না খুবই rare তাই না হ্যাঁ একদমই আর আপু কিছুদিন আগে গেল আবার ফুটবল বিশ্বকাপ দেখলাম এটাতো আমাদের জীবনের মানি, অন্য অন্যতম একটা জিনিস বলা যায় মানে বিনোদন কাকে বলে কত প্রকার আমরা সবাই এটা থেকেই পাই ফুটবল প্রেমীদের জন্য তো আসলে এটা অনেক বড় একটা ঈদ ঈদ type বলতে পারেন কারণ school ও এই যে আমরা তো ফুটবলপ্রেমী না মানে আমরা just ফুটবল পছন্দ করি তারপরে, দেখো আমাদের মধ্যে অন্যরকম একটা আকর্ষণ কাজ করে কে জিতে কে জিতে, মানে সারাক্ষণ শুধু এইটা আমি তো সকালবেলা যদি রাত্রে না দেখতে পারতাম না সকালে উঠিয়া আগে news feed ঢুকতাম, কি দিচ্ছে এটা দেখার জন্য মানে এতটাই অবশ্য আমার কিন্তু এমন মানে আহামরি পছন্দ করি না but যখন এটা আসে অন্যরকম একটা জিনিস নিয়ে আসলে ফুটবলটা যখন আসে তখনই ফুটবল ফুটবল আমেজ টাই আলাদা একটা, অন্যরকম পরিবেশ মানে সৃষ্টি করে চারিদিকে ওনোরকম আসলেই এই আমেজটা আসলে সারা বছর অন্য কোন source এ মনে হয় না আমার থাকে যেমনটাই ফুটবল season টা তো থাকে একেই বলা হয়েছে greatest show on earth এবারের কাতার world cup এ ওদের আয়োজনগুলো আসলে অসাধারণ ছিল যেদিকে যেদিকে নোরাফতেহি সিঙ্গিং শুরু করে দিছে সেই টিই আমার সব চেয়ে বেশি মানে আমি যেটা তে সব চাইতে বেশি অক্সর্শন করছে সেটা হচ্ছে মেসি মানে মেসি কি করবে মেসি কি জিতবে মেসির টেরা শেষ ডোবায় বলে শেষ এখন ও বলে শেষ নাহলে আর শেষ না ও কি জিতবে ও কি পারবে এমন football এর জাদুকর football এর মানে ঈশ্বর জেক বলা হয় এই মুহূর্তে সে কি পারবে তার হাতে এই হয় এই যে আকর্ষণ এটা কোন জিনিসটা নিয়ে আমাদের মধ্যে হয় বলো, আমাদের মধ্যে প্রতিদিন এগুলা just খারাপ লাগে এই জিনিসটা বিনোদন বিনোদনের জায়গায় রাইখা যদি মানুষ চলতো না, মানুষকে এটা নিয়েও মারামারি চলে ঝগড়াঝাঁটি থেকে মনে পড়ল আর্জেন্টিনার এক player কে নিয়ে কি শুরুই না করলো মেয়েরা, social media তে রীতিমতো তাকে নিয়ে টানাটানি মারামারি সেটাই আপু ওকে নিয়ে বুঝলাম না আমি যতটা না মানুষ message এর পছন্দ করে তার ভালো মানে, তার ভালো performance এর কারণে, তার এই অনবদ্ধ talent এর কারণে, সেদিকে আবার মানুষ আরেক দিকে বিশেষ করে মেয়েরা নারী সমাজ অন্যদিকে আবার, জাতির crush বানায় ফেলছে এক সেটাকে এক player কে

আমার নিজের আর্জেন্টিনার এক একটা player কে দেখে এতো ভাল লাগছে তুমি বলো না কাকে খারাপ লাগে, হ্যাঁ এক দুজন কিন্তু সবাইকেই মোটামুটি দিবালা হয়তো সবার ওপর আসে মেসি আসে, তারপরে আলবারেজ যদি আমি ভুল না হয় এই আসে এমন তো অনেকেই আসে তাই না।